উপরে কাঁচ দেওয়া নিচে কাঁচ দেওয়া উপরে-এ ঘাসের উপরে গাছ পালার শিকড় বাকর দেখা যাচ্ছে নিচে মাটি আর মাটি সাদা রঙের মাটি যেটা দেখা যা--

নদীর ওপরে একটা গাছ ঝুকে পড়ছে। কেউ কেউ ব্রিজের দিকে সেতুর দিকে তাকিয়ে আছে।

আমি সামনে আই.ডি.বি.আই ব্যাঙ্ক দেখতে পাচ্ছি আই.ডি.বি.আই ব্যাঙ্ক এর সঙ্গে সামনে লাল কালার এর একজন লোক জামা পরে ব্যাঙ্ক এ দাঁড়িয়ে আছে।

মনে হচ্ছে কোনো বিল্ডিং যেগুলো পায়খানার পাতকুয়োর মত লম্বা গোল গোল আকারের সাজানো দিয়ে তৈরি বিল্ডিং -টা ।